আমরা দেখতে পাচ্ছি অনেক বড়ো একটি খাবারের রেস্টুরেন্ট বা শপ ।

তার সামনে অনেক বড়ো একটি লেটার এ লেখা ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাইকেল এর ডিজাইন আছে এবং দূরে--